পেইন্টিং দেখা যাচ্ছে এই রেস্টুরেন্ট -এর খাবারও খুব ভালো প্রতিদিন এখানে অনেক মানুষেরা খাবার খেতে আসে।

যেখানে ঠাকুরটি রয়েছে তার পিছন দিকে কিছু পিকচার দেখা যাচ্ছে।

একটি গরুর গাড়ি দেখা যাচ্ছে একটি বড় ডান্ডা দেখা যাচ্ছে সামনে এবং মাটি চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি বিশাল বড় ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজ টি একটি হাই রোড সামনে একজন ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছে তার হেলমেট দেখা যাচ্ছে দূরে আরো কিছু বাইক দেখা যাচ্ছে।

রোড এর সাইড এ কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি হোটেল দেখা যাচ্ছে হোটেল টি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে খুব সুন্দর কালার ।

খুব সুন্দর বড় বিশাল এলাকা জুড়ে বিস্তার হোটেল টির সামনে বেলুন দিয়ে সাজানো হয়েছে ।

এবং কিছু তার পড়ে রয়েছে মেঝেতে চারপাশে অনেক আলো দেখা যাচ্ছে সিলিং -এ ফ্যান দেখা যাচ্ছে।

চারপাশে অনেক বসার জায়গা দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে দুরে একটি গাছের নিচে একজন মহিলা আর একটি বাচ্চা বসে রয়েছে।

কেউ বসে দাঁড়িয়ে রয়েছে এবং মসজিদের বাইরেও কিছু লোকজন বসে দাঁড়িয়ে রয়েছে।

চার পাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি--

এবং স্টেজ এর নিচে অনেক চেয়ার রয়েছে সেখানে সামনের দেখা যাচ্ছে দুজন ছেলে বসে রয়েছে।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

টেবিল এর উপর কিছু জলের জাগ দেখা যাচ্ছে দূরে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে কিছু বড় বড় রুম এর দরজা দেখা যাচ্ছে একটি রুম খোলা রুম এর ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে।

মুকুট পড়ে রয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি বড় বেকারি -র দোকান রয়েছে দোকানটি খুবই সুন্দর দেখ--

লোহার রড দেখা যাচ্ছে চারপাশে অনেক কাঠের টুকরো পাইপ পড়ে রয়েছে।

খাবার খেতে আসে এবং প্রতিদিন এখানে প্রচুর ভিড় হয় মল -টির চারিদিকে অনেক আলো জ্বলছে।

এখানে একটি বিবাহ অনুষ্ঠান হবে। চারপাশ সুন্দর ভাবে প্যান্ডেল করা হয়েছে এবং একটি স্টেজ সাজানো হয়েছে। স্টেজ -এর চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে।

ডি.জে. লাইট লাগানো রয়েছে একটি সিংহাসনও দেখা যাচ্ছে সিংহাসনে দুটো পাশবালিশ রয়েছে খুবই সুন্দর দেখতে এবং সামনে অ হচ্ছে--

এবং চারপাশে অনেক গাছপালাও রয়েছে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষেরা ছোট ছোট বাচ্চারা এই চিড়িয়াখানা প্রতিদিন দেখতে আসে। প্রচুর মানুষের প্রতিদিন ভীড় হয়।

''এবং রাস্তার দু''''ধারে অনেক দোকানপাট রয়েছে এবং দোকানের মধ্যে কিছু কাস্টমার দের ভিড়ও জমেছে।''

হুম কিছু খাবারের দোকান আর বসার রাতসালা দেখা যাচ্ছে।

এখানে কিছু বালি সিমেন্ট এবং স্টোনচিপ পড়ে রয়েছে।

বিভিন্ন ধরনের টিস্যু ঝুলছে এবং দোকানটি আলমারিতে দেখা যাচ্ছে শ্যাম্পু সাবান--

আহ টুথব্রাশ টুথপেস্ট হারপিক ফিনাইল বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এটি একটি মুদিখানা দোকান।

এবং এলাকার প্রচুর লোক প্রতিদিন এখানে জিনিসপত্র কিনতে আসে।

অনেকজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে তার থেকে মাছ কিনবে বলে।